এটি একটি কার্যকরী ভবনের কোনো দৃশ্য মনে হচ্ছে। যেটিকে বাইরে দরজা দিয়ে বন্ধ করা হয়েছে। দরজা টি হলুদ রং এর এবং দরজাটি বন্ধ অবস্থায় আছে।

দোকানটির দরজার ছাই কালার এর এবং তার পাশে একটি চার চাকা গাড়ি রাখা আছে. গাড়িটি ছাই কালার এর এবং তার পাশে একটি দোকানের দরজা বন্ধ অবস্থায় আছে।

এখানে আমরা একটিই বিশ্ববিদ্যালয়ের চিত্র দেখতে পারছি বিশ্বআলবিদ্যালয়টি তিনতল বিশিষ্ট বিশ্ববিদ্যালয় তার সামনে একটি সুন্দর উদ্যান করা হয়েছেএ।

অনেক বড়ো বড়ো গাছ আছে এবং দুটিকে দুটি ঘাসের জমি দেখতে পারছি।